অনেকগুলো রং বেরঙের পোলট্রি মুরগি দেখা যাচ্ছে এখানে।

এখানে একটা রুম দেখতে পাচ্ছি রুমের ওয়ালের মধ্যে জানলাগুলোতে পর্দা লাগানো রয়েছে।

সামনে পোস্টারের মধ্যে লেখা রয়েছে পাটনা।

অনেকগুলো মানুষকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটা বাইকের শোরুম দেখতে পাচ্ছি যেটা চারদিকে গ্লাস লাগানো রয়েছে।

ভিতরে অনেক বাইক দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

হাড়ির উপরে নিচে অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে।

অনেকগুলো পশু ঘাস খেতে দেখা যাচ্ছে।

উপরে নীল আকাশ দেখতে পাচ্ছি।

ভিতরে অনেকগুলো আইসক্রিমের পোস্টার লাগানো রয়েছে।

সামনে অনেকগুলো মানুষকে দাঁড়িয়ে থাক তে এবং বসে থাকতে দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো ঘাস দেখা যাচ্ছে ইট দেখতে পাচ্ছি।

এখানে একটা দোকান দেখা যাচ্ছে দোকানের সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটা রুম দেখতে পাচ্ছি রুমের ভিতরে অনেকগুলো ডক্টরের ড্রেস পরা মানুষ মাস্ক পড়ে দাঁড়িয়ে রয়েছে।

চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি।

সবুজ রঙ্গের ঝাউ গাস লাগানো রয়েছে।

অনেকগুলো ঝুড়ি দেখা যাচ্ছে ঝুড়ির মধ্যেও অনেক সবজি দেখা যাচ্ছে।

উপরে টিউব লাইট দেখতে পাচ্ছি।

নীচে কিছু কার্টুন দেখা যাচ্ছে।

এখানে একটা নদী দিখতে পাচ্ছি নদীটার জল গে গুলো সাদা সাদা দেখা যাচ্ছে।

চারদিকে পাহাড় দেখতে পাচ্ছি সুন্দর সবুজ সবুজ গাছপালা রয়েছে।

এখানে আমি একটা মাঠ দেখতে পাচ্ছি সুন্দর করে ঘাস-স সবুজ সবুজ উম দেখা যাচ্ছে।

মানুষকে চেয়ারের মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছি কিছু মানুষ পাহাড়ের উপরে চড়তে দেখা যাচ্ছে।

এখানে একটা বাচ্চাদের আ খেলনার সিঁড়ি দেখা যাচ্ছে হলুদ রঙ্গের ।

বিল্ডিংগুলোর খোলা জানালাগুলো নীল রঙের দেখতে পাচ্ছি।

অনেক গাছপালা সবুজ রঙের বড়ো বড়ো দেখা যাচ্ছে।

দূরে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি।

মানুষকে রেল লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।